এই ছবিটিতে একটি মন্দির কে দেখা যাচ্ছে যে মন্দিরটির উপরের আকাশটি রংবেরঙের খুবই সুন্দর।

ছবিটির উম্মুখ অংশে রয়েছে লাল হলুদ সাদা বিভিন্ন ধরনের ফুল এবং দূরে দাঁড়িয়ে রয়েছেন কিছু মানুষজন।

এই ছবিটিতে একটি রঙ্গ মঞ্চের উপরে কিছু ছাত্র ছাত্রীদের দেখা যাচ্ছে।